এটি একটি ছবি এই ছবিতে একটি মুর্তি আছে মূর্তিটি কালো রঙের ।

ও তার পেছনে কিছু শহিদ মানুষের ছবি লাগানো আছে সামনে একটি গ্রিল আছে গ্রিল এ তালা দেওয়া ও গ্রিল -এর রঙ কাল--

ও সামনে দুটো গাড়ি ও কিছু গাড়ি চলমান অবস্থায় আছে ওপর দিয়ে একটি ওভারব্রিজ আছে ও দূরে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে।

বাড়ির দরজাটি লোহার বিশালাকৃতির তৈরি। ও বাড়িটির পিছনে একটি আলো দিয়ে তৈরি টাওয়ার আছে ।